একটা পুরনো বিল্ডিং দেকা যাচ্চে।

জালনা দরজাও বন্ধ রয়েছে খোলাও মনে হচ্ছে এইরকম দেখা যাচ্ছে।

এখানে তিনজন লোক বসে আছে মুখ বন্ধ রাখা একটা টেবিল আছে।

দুটো বাইক দাঁড়িয়ে আসে এহ।

বিশাল বড় একটা খেলার মাঠ--

অনেকগুলো প্লাস্টিক ফেলা আছে সাইডে প্লাস্টিক ফেলানো রয়েছে।

লাইট জ্বালানো আছে লোক দেখা যাচ্ছেনা কোনো।

একটা ব্যানার গভরমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে।

বাইরে অনেক কয়টা ইস্কুটি বাইক দাঁড়িয়ে আছে।

উম উম গেটটা খোলা রয়েছে।

কিছু লোক সাইডে দাঁড়িয়ে আছে একটা বাচ্চা দাঁড়িয়ে আসে ।